কোন মানে খরচা হল সেটা দিতে পারবো বাকিটা আপনাকেই দিতে হয় তারপর, তো তাদেরও একটা limit থাকে তো আপনি সেখানে ধরুন তাদের limit টা exceed হয়ে গেলো তখন আপনি আমাদের এই limit টা use করতে পারবেন তো এতে আপনারই সুবিধা হবে। যত আরকি থাকে ততটা ভালো হয় তো আপনি just benefits বললেন তো আমাদের এই benefit গুলো provide করা হয়। sir আর আপনি যদি চার পাঁচ বছরে শোধ করে দেন তাহলে আপনাকে ওই বাকি দশ বছরের যে interest rate টা হয় সেটা দিতে হচ্ছে না। আহ না sir interest rate ছাড়া আপাতত আমাদের এখানে extra features নেই But আপনি যদি আমাদের company's valuable customer হন আপনি time to time যদি loan শোধ করেন মানে, আপনি টেন~আপনার tenure গুলোকে যদি time on time আপনি যদি দিয়ে দেন, তাছাড়া আমাদের company তরফ থেকে বিভিন্ন gift vouchers থাকে। সেগুলো আমরা provide করি, সেগুলো হয় actually surprise gift থাকে তো আমরা আগে থেকে কিছু disclose করিনা সেগুলো।

হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই sir বলছিলাম sir আম~আমাদের এটা আপনি যদি আগে দিয়ে দেন তো আপনারই সুবিধা, আপনার interest rate লাগছে না, আর আপনি যেটা বলছিলেন যে আহ medica~medical তো অনেক জায়গাতেই আছে। তো sir সেক্ষেত্রে কি প্রত্যেকটা medical এর একটা limit হয়, যেমন ধরুন আমাদের যেটা thirty thousand thirty thousand এর ওপরে যদি কোন খরচা হয় সেটা তাহলে আপনাকেই bear করতে হয়। তো আপনার যদি ধরুন others কোন medi-claim থেকে থাকে সেখান দিয়ে আপনি, আহ সেখান দিয়ে আপনি পেলেন সেটা আবার যদি exceed হয়ে যায় তখন আপনি আমাদের এই thirty thousand এর যে medi-claim টা আছে সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। তো এই সুবিধাগুলো দেওয়া হয় আর আপনি যদি, Time এ time এ আরকি loan~loan এর tanure গুলো দিয়ে দেন তাহলে আহ আপনার জন্য আপনি যেহেতু আমাদের company একটা valuable customer হয়ে যাবেন তো আপনার জন্য gift hampers থাকবে আমাদের বিভিন্ন, তো সেগুলো actually surprise gift হয় তো আমরা আগে থেকে সেগুলো disclose করিনা, but থাকে sir আহ না sir actually আমাদের interest rate এ তো sir cut-off করা ওইভাবে যায়না, কারণ এটা আমাদের sir fixed থাকে interest rate~rate এটা যখন আপনি loan টা নেবেন তো যখন loan টা sanction হয়, তখন আহ যে sign~sign যেটা হয় সেখানেই interest rate টা fixed থাকে। এবারে কি হচ্ছে আপনি যে loan টা নিচ্ছেন ভাবছেন যে পনেরো percent ধরুন আমি বলছি চৌদ্দ point nine percent interest আছে, তো ওটা আপনি যে বছরে দিচ্ছেন ওটা per annum interest তো আপনার~আপনার এখানে আপনি যদি এক কোটি নেন তো, এক কোটির আহ এক second আমি আপনাকে একটু দাঁড়ান আমি আপনাকে check করে বলছি। হ্যাঁ, তো এক কোটি আপনি যদি নেন এক কোটির এবার আপনাকে fourteen point nine percent যে interest rate টা দিতে হচ্ছে, সেইটা আপনাকে আহ দশটা বছর দিতে হবেনা। মানে আপনার এখানে sir অনেকটা টাকা saved হয়ে যাবে। আপনি আগে loan টা শোধ করে দিচ্ছেন মানে আপনাকে only চার বছরের interest rate তো সেটা sir আপনার benefit but এছাড়া sir আমাদের company আর কোন benefit provide করে না। হ্যাঁ sir এবার document এর এখানে আসি আপনার sir কয়েকটা questions আমি জিজ্ঞাসা করবো, আমি আপনাকে আপনার sir company's GST filing তারপরে ITR এগুলো সব আহ সব papers আছে তো মানে আপনার GST report মানে আরকি time to time fill করা হয়। আর ITR যে file trade license SSI আপনার যেহেতু fishary তো আপনার SSI license যেগুলো সেগুলো সব sir আছে তো? Okay sir আর আপনার Voter card, Aadhar card, PAN card আর আহ bank মানে কোন bank account আছে সেই account's এর passbook তো সেগুলা আছে তো sir? No problem sir আমরা যখন আপনাকে loan provide করবো তো আমরা একটা account opening করিয়ে নেবো first এ, ওটাই আপনার আহ একটা savings account আরকি open করায় তো ওটাই actually আপনার loan account হিসেবে থাকে। ওখানেই টাকাগুলো আপনার আহ কাটে আহ আর আপনার ওখানেই আরকি সব transactions আপনি পাবেন loan এর loan regurding ওখানেই আপনার টাকাটাও আসবে actually তো আমরা এদিক থেকে করেনি, আহ অসুবিধা নেই তো আপনার সব documents যদি valid থাকে আহ তাহলে আপনি ওই business এর সবকটা documents আপনার ছবি, আপনার business টা যেই জায়গার উপর আছে সে জায়গার দলিল, আর আপনার সমস্ত documents মানে Voter card, pan card আপনার bank যে bank এ currently account আছে সেটার passbook এর xerox Aadhar card আর আপনার business's এর trade licence, SSSI license আর আপনার যে GST filling~filing এর যে receipt ওটা আর আপনার যে government registration হয়ছে, সেটার আপনার সব, আর ITR এইগুলোর সব xerox গুলো আপনি নিয়ে আমাদের তাহলে sir branch চলে আসুন, আমরা sir বাকি processing টা করে নেবো। না sir ওটা কোন link করাতে হবে না। আপনার যেহেতু ওটা current account তো আপনার ওটা business ক্ষেত্রে daily use হয় আপনার। তো সেক্ষেত্রে আমারা ওতে কোন হাত দিই না। ওটার কোন problem নেই passbook টা আমরা নিচ্ছি হচ্ছে for confirmation আপনার address আরকি সব ঠিক আছে কিনা, কারণ আর pan মানে আপনার pan card এর সাথে bank টার link থাকে card actually Permanent Account Number তো ওটার সাথেই actually সবকিছু linked থাকে তো আমরা bank এর passbook টা নি হচ্ছে as a guarante এর জন্য যে আপনার address ঠিক আছে কিনা আপনার pan এর details ঠিক আছে কিনা তারজন্য এছাড়া আমরা কোনোকিছুর জন্য নি না।

Okay sir আপনা~আমি একটা কথা বলে দিই, আমাদের ম~এখানে দুটো option হয়। দুটো option মানে আমাদের আপনি automatic loan মানে কাটার ঐ Option টাও নিতে পারেন। যেটাকে আমরা বলি ECSECS মানে automatic system । আপনার bank থেকে direct একটা date set করা হয়। যেমন ধরুন মাসের পাঁচ তারিখ। ওর মধ্যে আপনার direct হয় যায়, আপনার account থেকে। আপনাকে bank এ আসতে হবে, আপনাকে মানে কোথাও যেতে হচ্ছে না, ওতো মনে রাখতে হচ্ছে না। আপনার fund আছে bank এ, fund থেকে direct time to time deduct হয়ে যাচ্ছে। এটা হচ্ছে automatic system আরেকটা হয় হচ্ছে আপনি এসে আমাদের branch এ দিয়ে যাচ্ছেন time এর মধ্যে আর একটা process হয়

না না sir এটা totally আমাদের bank এর তরফ থেকেই হয়। ওরা আমাদের bank রই এজেন্ট, আমাদের employee actually । তো তারাই উম তো তারাই আরকি এই system টা আমরা provide করি। কারণ, আপনি আপনার মতন অনেক businessman আছে যাদের আহ time হয় না। যারা business এ এতটাই involve থাকে যে তারা bank এ যে একদিন আসবে time বের করে আর তো time টা তাদের কাছে থাকে না। তো যার জন্য আমরা এই system টা আমরা provide করি। তারা আপনার কাছে যাবে, আপনার থেকে loan নেবে, আপনাকে sign করাবে proper documents আহ র আপনিও verify করে নিবেন, তারপরে তাকেই আপনি দিবেন। আর এর জন্য কোনো extra charge sir আপনাকে দিতে হবে না।

তো sir installment fail হওয়া মানে আপনার civil কিন্তু sir score টা অনেকটা পড়ে যাবে। মানে পরবর্তীকালে আপনি যদি loan নিতে গেলে আপনার প্রচুর problem এ পড় এটা sir একটা problem হয়। তো sir চেস্টা করবেন installment যেনো time এ time এ হয়ে যায়। আর যদিও sir encase fail হয়ে যায়, তাহলে sir একটা penalty amou~ Penalty charge করে আরকি bank । sir এটা আমরা কি charge করি না, এটা RBI এর guideline আছে। আপনি যদি automatic system ও use করেন ECS যেটা

তো সেটা sir GTS এর ক্ষেত্রেও হয়, আর offline এর ক্ষেত্রেও হয়। যদি আপনি offline মানে কেউ গিয়ে যদি collect করছে আপনি তাকে বললেন যে, এ মাসে হবে না পরের মাসে আমি একসাথে দুটো দিয়ে দিবো। তখন আপনাকে ঐ দুটো Installment plus আবার ওই five ninety nine add করেই দিতে হবে। হ্যাঁ sir আমি বলে রাখি sir আপনি আমাকেই contact করতে পারেন sir আমি bank এই থাকি। আপনি সোম থেকে শনিবার, শনিবার sir চেষ্টা করবেন, শনিবার আম~ দুটোর আগে আসার। কারণ শনিবার আমাদের half day থাকে। তো সোম থেকে শনিবার আপনি যেকোনো office hour নয়টা থেকে ছয়টার মধ্যে আপনি চলে আসবেন। আমার নাম সৌরভ দাস। আপনি আমার number এ cont~ আমি আপনাকে যে number দিয়ে call করেছি, সে number এই আপনি আমাকে contact করে নিতে পারবেন। সেটাই আমার telecom number । তো আপনি আমাকে contact করে নিবেন এই time এর মধ্যে আর আপনার আপনার nearest যে branch আছে সেখান থেকেই আমি phone করছি actually । তো আপনি এখানে এসে আমাকে contact করে নিবেন। আর documents sir আমি আপনাকে আবার বলে দিই। আপনার Aadhar card, pan card আপনার যেখানে আপনি থাকেন মা~ ওহ sorry sir আপনি তো আপনি বললেন, আপনার rent apartment । তো সেক্ষেত্রে sir আপনার business যে land টার উপরে আছে, সে land টার দলিল আর আপনার business এর সমস্ত documents যেমন GSTfiling এর receipt, আর আপনার SSSI license, trade licence এগুলোর xerox এগুলো সব নিয়ে sir আপনি bank এর ঐ নয়টা থেকে ছয়টার মধ্যে সোম থেকে শনি আপনি চলে আসবেন, আমাকে call করে নিবেন। আমি sir তারপরে আপনাকে guide করে দিবো। আমি পুরি ভ্রমন এ গেছিলাম, তো পুরি আমরা গেছিলাম আহ বাইস-এ জ্যৈষ্ঠ মাসে, বাইস তারিখ হবে সম্ভবত উম তারিখটা খুব একটা মনে নেই, আহ তো আমরা train এ করে গেছিলাম, আমরা বর্ধমান থেকে train ধরেছিলাম এবং আমরা পুরি পৌঁছেছিলাম পুরি হচ্ছে একটি খুব অপুর্ব সুন্দর জায়গা এবং সমুদ্র সাথে আমাদের আছেন জগন্নাথ দেবের মন্দির উম জগন্নাথ দেবের মন্দির দর্শনেও বহু মানুষ সেখানে যায় এবং হম আমরা পুরি পৌঁছালাম এবং পুরি পৌঁছেই আমরা একটি উম আগে একটি বাড়ি দেখ্লাম, নিজেদের থাকার ব্য়ব্স্থা আগেই করতে হবে তো, আমরা একটি বাড়ি দেখ্লাম এবং যে বাড়িতে উম আমরা সব আমাদের নিজেদের bag প্ত্র রাখ্লাম, নিজেরা একটু পরিষ্কার-পরিচ্ছন্ন হলাম এবং তারপরে আমরা উম একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে তার পরের দিনে আমরা সূর্যোদয় দেখ্তে গেলাম, সমূদ্র দেখে সূর্যোদয় দেখ্তে গেলাম, দেখে মনে হচ্ছে যেন সূর্যটা সমূদ্র থেকেই উঠচে, মানে অপুর্ব এক সুন্দ্রর চিত্র মানে সত্যি, মানে যে না দেখ্বে সে বুঝ্তে পারবে না, এত সুন্দর আমরা সেগুলোকে সবই photo তুললাম এবং হ্যা উম উম আমি যেন মনে হচ্ছে সমূদ্র থেকেই সূর্যটা উঠেছে লক্ষ-লক্ষ মানুষ এই ভোরের বেলায় গেছে সেই সমূদ্র উম সমুদ্রে সূর্যোদয় দেখ্তে সমুদ্রে সূর্যোদয় দেখে আমরা বাড়ি ফিরে এলাম মানে যে ঘরটাতে আমরা ছিলাম আরকি, সেখানে ফিরে এলাম এবং নিজেরা পরিশ্কার-পরিচ্ছন্ন হয়ে সকালের একটু খাবার খেলাম, খাবারের একটু order দিলাম এবং খাবার খেলাম খাবার খাওয়ার পরে আমরা স্নান করে নিলাম স্নান করে আমরা একটু ঘুরতে বেরোলাম এমনি আহ স্নান করার আগে আমরা সমুদ্রে গেলাম এবং সমুদ্রে গিয়ে আমরা সমুদ্রের view নিলাম বসে-বসে এবং সেটা একটা খুব সুন্দর মানে অনুভুতি মানে উহ খুবই সুন্দর, যে সমূদ্রর এরকম view নেওয়া বসে-বসে সত্যি মানে খুব সুন্দর লাগে, উম এত সুন্দর যে ওই সমূদ্র থেকে উঠতেই আমাদের মন যাচ্ছিলো না এত সুন্দর লাগছিলো এবং আমরা অনেকক্ষণ ছিলাম-ও তবে পুরির আহ সমুদ্রের ঢেউ সাংঘাতিক, মানে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় ফেলে দিচ্ছে বা নিয়ে চ্লে যাচ্ছে তা আমরা জানি সমুদ্র কিছুই নেয় না, সব্কিছু ফেরোত দিয়ে দেয় তো হম এরকম, মানে এত আহ ঢেউ এর এত জোর মানুষকে এক জায়গা থেকে মানে জামা pant না ঠিক ঠাক ভাবে পরে থাকলে জামা pant সব তুলে দিচ্ছে মানে এত, মানে ওখানে কিন্তু সবাইকে চুরিদার পরেই নামাই উচিত, তো যাই হোক আহ এক এক মানুষকে মানে ঢেউ নিতে যারা হয়তো সামনে যাচ্ছে, তাদেরকে ঢেউ একবারে, মানে যারা এগিয়ে যাচ্ছে আরকি তাদের ঢেউ একবারে পিছিয়ে দিচ্ছে উহ পিছিয়ে নিয়ে চ্লে যাচ্ছে তো এরকম, আমাদের খুব মজাও হচ্ছিল এবার আমরা গেছিলাম, আমি, আমার মা, বাবা, দিদিরা, জামাই বাবুরা, পুরো family গেছি একদম, সপরিবারে গেছি তো এইভাবে সপরিবারে গিয়ে তো খুবই মজা সকলে মিলেই স্নান করলাম মানে উম ঢেউ নিতে সুর করলাম তো খুবই মজা হচ্ছিল, অনেক ওখানে হম ছ্বি তুললাম একসাথে আহ এবং আহ ঢেউ নিচ্ছিলাম বসে-বসে, এবং মনেই হচ্ছিল না যে এখান থেকে উঠবো, এত সুন্দর লাগ্ছিল তো একটা time তো উঠতেই হবে একটা time এর পর আমরা আবার ঘরে ফিরে এলাম এবং তারপর আমরা নিজেরা নিজেদের মতন আবার স্নান করলাম, হম ওখানে তো ঢেউ নিছিলাম তো ঘরে এসে স্নান করলাম এবং তারপরে, স্নান করার পরে আমরা একটু rest করলাম, একটু বিশ্রাম নিলাম এবং বিশ্রাম নেওয়ার পরে পুরিতে তো অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, আহ তো তারপরে আমরা গেলাম উহ জগন্নাথের ধাম এবং সেই জ্গন্নাথ ধামে অপুর্ব হম মানে চারিদিকটা অপুর্ব সুন্দর্ এবং সেখানেও অনেক মানুষ গেছেন জ্গন্নাথ দেবকে দর্শন করতে আহ বলরাম আছে, জগন্নাথ আছে, তো এরকম মূর্তি তো অছেই তো সেটাকে আমরা দেখব তো, বাইরে জুতো খোলার জায়গা, জুতো খুললাম তারপরে আমরা পুজো দিলাম একসথে, পুজোর সব সামোগ্রি কিন্লাম এবং পুজো দিলাম এবং সেখানে কোন উম মানে mobilephone এর কোন, নিয়ে জাওয়ার কোন ব্য়বস্থা নেই, সেখানে mobile phone নিয়ে জাওয়া যাবে না. এক জায়গা জমা রাখ্লাম হম তারপর আমরা ভিতরে গেলাম, ভিতরটা-তেও অসম্ভব সুন্দর মানে যেমন আমাদের জগন্নাথ দেব সুন্দর তেমনই তার ধাম সুন্দর, অসম্ভব সুন্দর হম

কিছু স্মৃতিচিহ্ন তো আমাদের কিনতেই হবে তো অনেক বাজার রয়ছে, সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনলাম জগন্নাথ দেবের মূর্তি, আহ বা পুরির কলম লেখা কলম এরম আমরা নানারকম জিনিস কিন্লান আহ পুরির জগন্নাথ দেবের প্রসাদ সেগুলো কেনা যায়, সেগুলোও কিনলাম তার পরে পুরিতে আমরা তারপরে গেলাম নন্দ্নকানন নন্দ্নকানন-ও দারুন সুন্দর জায়গা মানে ভীষ্ন্ সুন্দর জায়গা যাকে বলে, সেখানে আমরা সকলে সপরিবারে মিলে গেলাম এবং সেখানে আমরা নানান চিত্র আহ দেখ্লাম এবং হম তারপরে আমরা উম সেগুলোকে frame বন্ধি ও করলাম নিজেদেরকে এবং তারপরে হম আমরা উম যে-যার ঘরে ফিরে গেলাম এবং ঘরে ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে আমরা রাত্রে বেলা গেলাম সমুদ্র দিয়ে আমরা পুরি বেশিদিন ছিলাম না, তো রাত্রে বেলায় সমুদ্র দেখ্তে গেলাম, রাত্রে সমুদ্র তো অসাধারণ মানে অসাধারণ যাকে বলে, চারিদিক আহ জল আর জল শুধু রাত্রি বেলায় মানে আহ ভীষণ রকম একটা সুন্দর জায়গা মানে, মানে যখন আমাদের ক্থাও যাব না বা বাড়িই যাব না মানে এত সুন্দর একটা মানে সুন্দর হাওয়া দিচ্ছে আহ তার মধ্যে সমুদ্রে শুধু জল আর জল তারপরে জোয়ার ভাটা, ওই যে জ্লের শব্দ আর সমুদ্রে ভীষণ রকম একটা শব্দ হ্চ্ছিল তো আমাদের ভীষণ মানে মনে একটা আনন্দ হচ্ছিল ম্তো ছিলাম বসে ছিলাম, নানান বিষয় নিয়ে গল্প হচ্ছিল অনেক রকম খাবার খাচ্ছিলাম আহ এব্ং নানান বিষয় আমদের গল্প ছিল, ওখানে সবাই একসাথে বসেছিলাম এবং তখন যেন মনে হচ্ছিল যে হম জায়্গায় এসেছি আমরা না সত্যি, পুরি মানে সত্যিই খুব সুন্দর জায়গা ভীষণ রকম সুন্দর জায়্গা, মানে জগন্নাথ দেবের জ্ন্য়ই জায়্গাটা আরো সুন্দর হয়ে আছে এবং আহ অনেক লক্ষ-লক্ষ কটি-কটি মানুষ এখানে যায় জ্গন্নাথ দেব্কে দর্শন করার জন্য তারপরে আমরা যে-যার মতো ঘরে ফিরে আসি এবং ফিরে এসে আহ রাতের খাবার তো খেতেই হবে, রাতের খাবার খাই, শুয়ে পরি এবং লম্বা একটা টেনে ঘুম তো দিতেই হবে, সারাদিনের একটা ক্লান্তি, এত ঘুরেছি, হেসেছি তো লম্বা একটা ঘুম দিলাম পরের দিন সকাল হল হম সকালে আমরা পুজো দিলাম হম সকালে চা খাবার পরে আহ সমুদ্রে গিয়ে আমরা নানান বিষয় উম অবগত হলাম অনেক মানুষ সেখানে রয়েছেন এবং সেই মানুষ্গুলোকে দেখে আহ উম দেখলাম যে তারা ওই যে সমুদ্রের যে ফেনা মানে আমরা জানি সমুদ্রের ওই জলটা খুবই লবণাক্ত হয়ে এবং আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে ওই মানুষগুলো ওই ফেনাগুলোকে নিয়ে লব্ণ তৈরি করছে এবং আহ মানে সত্যি অপুর্ব জিনিস আর সমুদ্রের জলটা-ও, মানে খেতে একটু নোনা-নোনা, য্দিও আমি একটু খেয়ে দেখেছিলাম আহ তো মানে সত্যি একটু নোনা-নোনা একটু লবণাক্ত ভাব আছে, তো

এবং সমুদ্রে যাওয়ার পরে আবার সে আমরা ঢেউ নিলাম এবং বসে বসে মানে ভীষণ রকম মজা এ- মানে ঠেলা-ঠেলি হচ্ছে, ও-ওকে মানে ও ওর সাথে মজা করছে জল নিয়ে, তো এরখ্ম নানান রকম ঘ্ট্না ঘ্ট্ছিল এবং আমি তো বসে বসে ঢেউই নিচ্ছিলাম এবং ঢেউ মানে সে সাংঘাতিক মানে এক জায়্গা থেকে এক জায়্গায় মানুষকে সরিয়ে দিচ্ছে এতই ঢেউ এর জোর উম তো এইভাবেই, হ্যা, সেখানে দিন কাটে এবং আহ যেহেতু সপরিবারে একসাথে গেছি তো উম সেখানে তো আমরা ভীষণ রকম মজা একটা হবেই, পরিবারের সাথে তো একটা আলাদা রকম মজা হয়েই বন্ধু বান্ধবদের সাথে এক কিন্তু পরিবারের সাথে মজাটা এক আলাদা মজা তো, উম ঘরেতে এসেও উম সে, যে বাড়িতে আমরা ছিলাম, সে বাড়িতে এসেও আহ আমরা নানান রকম বিষয় গল্প করছিলাম গল্প হচ্ছিল, হাসি, মজা সবকিছুই হচ্ছিল এবং খাওয়া দাওয়া নিয়েও মজা নানান রকম আমরা খেলা খেলছিলাম বসে, লুডু নিয়ে গেছিলাম লুডু খেলছিলাম ঘরের মধ্যে বসে এবং উম এইভাবেই আমাদের দিনগুলো কাটে এবং কাটার পরে আমরা দেখ্তে পাই উম যে আমাদের যাওয়ার time হয়ে গেছে এবং তারপরে আমরা নিজেরা আহ আবার সেই যথারীতি আহ train এ চাপি, নিজেদের bag পত্র গোছাই এবং ঘরের ভিতর ঢুকি, নিজেদের bag পত্র গোছাই bag পত্র নি, এবং আবার train এ চাপি তারপরে আবার আমরা রোউনা দি বাড়ির পথে এবং আমরা আবার বর্ধমানে নামি এবং বর্ধমানে নেমে আমরা আবার যে যার মতো বাড়ি ফিরে আসি তো মা, বোর্দি মানে পুরির যে ঘটনা, সত্যি মানে জীবনে খুবই সুন্দর সুন্দর ওনেক জায়গা আছে যেগুলো আমরা হয়ত যেতে পারি আহ তো সেরকম একটি জায়গা হচ্ছে পুরি আহ তো পুরি মানে অপুর্ব সুন্দর জায়গা

শুধু নিজের নামগুলোকেই যেন আমল ভ্যাংচাইয়া চলতে থাকে। কাঙালি মার জীবনের ইতিহাস কিন্তু ছোট। সেই ছোট কাঙালিলী জীবনে বিধাতা এমন লাভ করিয়েছিল যে তাকে জন্ম দিয়ে মা-বাপের করে দিল । বাপ নেই, মা নদীতে মাছ ধরতে যায়। না আছে দিন না আছে রাত, বাপ তখন সেখানেতো নেই। তো কি করে? অভাগী একদিন কাঙালির মারফতে বাঁচিয়া রইল বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইলো তাহার নাম রশিকবাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল। একে লয়ে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তার অভাগ্য এই শিশুপুত্র কাঙালকে লয়ে গ্রামেই পরে রইল।

কাঙালি পুকুর হইতে আঁচল ভাসিয়া দেখিয়া ভোক্তাবশেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুই খেলছিস নাকিরে। বেলা গড়িয়ে গেছে আমার বাবার খিদে নেই। ছেলে বিশ্বাস করল না। বলল, খিদে আছে বলছি। এ ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসছে। সে হাড়ি দেখিয়া তবে ছাড়ল। তাতে তার একজনের মতো ভাত ছিলো। তখন সে প্রসন্নমুখে মায়ের কোলে গিয়ে বসলো। উম বসে এবার এ বয়সের ছেলে সচরাচর এরূপ করে না। কিন্তু তবু শিশুকাল বহুকাল যাবৎ মার সঙ্গেই খাওয়া-দাওয়া করেছ, মার কোলে বসেই সময় কেটেছে। অ্যা এখানে বসে তার খেলাধুলোর স্বাদ মিটতো। এক হাতে গলা জড়িয়ে মাকে ধরে চুম্বন দিচ্ছে। আহ আবার বলছে তোর মা মা মা বলছে তোর গায়ের এতো গ~ গরম কেন? আহ বুঝলো যে গায়ে জ্বর হয়েছে। উম মা তখন ব্যস্ত হয়ে হাতে চাপা দিয়ে বললো মরা পুরানো বলতে নেই পাপ হয়। সতীলক্ষ্মী ঠাকুর রক্ষা করে গেলো। ছেলে সন্দেহ করে বললো তোর একই কথা মা, রথে চড়ে কেউ আবার স্বর্গে যায়? মা বললো, আমি যে চক্ষে দেখলাম স্বর্গে যেতে। সবাই দেখলো? বলছে হ্যাঁ সবাই দেখল। কাঙালির মায়ের মুখ দিয়ে তখন ঠেস দিয়ে বসে ভাবতে ভাবতে লাগলো। আহ

সেদিন তখন কাঙালির মা চুপ করে গেল। কাঙালির মা ধীরে ধীরে বলতে লাগল, তোর বাবা যখন ছেড়ে চলে গেলো তখনতো এই কতলোক সাধাসাধি করতো। কিন্তু তুই বলতিস না। বলি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আবার ভিটে হবে। মা তুই আমি কোথায় থাকতুম বল। হম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরেই যেতাম। মা ছেলেকে দু হাতে বুকে চেপে ধরল। সেদিন আর তাদের পরামর্শ দেয়ার লোক কম নয়। নানান লোক নানান পরামর্শ দিচ্ছে। কিছুতেই রাজি হলো না। তখন উৎপাত উপদ্রব তা সামান্য হয়নি। অনেক অনেক উৎপাত উপদ্রব হয়েছে। সেই কথা স্মরণ করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। আহ ছেলে হাত দিয়ে মুছে দিয়ে বলল, মাদুরটা পেতে দেব নাকি রে মা, শুবি? মা চুপ করে বললো মাদুর পাতে দে। কাথাপত্র দে। মাচার উপর বালিশটা পেরে এনে দে। ঐগুলোই বিছানায় টাঙিয়ে লইয়া শুয়ে পড়ি। আজ আর তোর কাছে গিয়ে কাজ নেই। অন্যদিনে তোর কাছে যাবখন। আজ শুয়ে পড়ি। হম গিয়ে শুয়ে পড় যা গিয়ে শুয়ে পড়। কাজ কামাই করার প্রস্তাব কাঙালির খুব একটা ভালো লাগলো না। কাজ কামাই করে কি করে কি চলবে তা দিয়ে সংসার অভাবী সংসার, দুঃখের সংসার। হম জল পানির পয়সা দুটো দেবে না। না দিকগে। আয় তোকে একটা গল্প বলি, হ্যাঁ? আর লোভ দেখতে হবে না গল্পের লোভ। যা এমনেই শুয়ে পর। গিয়ে ঘুমিয়ে পর। আহ অভাগী রাজপুত্র, কোটাল পুত্র, পঙ্ক্ষিরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প একটা তবু আরম্ভ করলো। একটা গল্প বলে শোনাবে বলছে। অ্যা কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় গেলো রাজপুত্র, কোথায় গেলো তার কোটালপুত্র সে এমন রূপকথা শুরু করলো যার পরে আর দেখাই যায় না। মনে হচ্ছে সব যেন নিজের সৃষ্টি করা। জ্বর তার যত বাড়তে লাগলো তত রক্তের স্রোত তত যেন দ্রুত বেগে মস্তিষ্কের উপর দিয়ে চলে যেতে লাগলো। বাইরে তখন বেলা শেষ হয়ে গিয়েছে সূর্য তখন অস্ত যায় যায়। সন্ধ্যা তখন নামছে এরকম একটা সময়ে দেখা গেলো ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বালানো হলো না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে কেউ উঠল না। নিবিড় অন্ধকার কেবলই রুগ্ন মাতার গুঞ্জন আর সেই শ্মশান, শ্মশান যাত্রার কাহানি, সেই রথ, সেই রাঙা পা দুটো হম তার স্বর্গে যাওয়া এমন করিয়ে শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়ে কাঁদিয়া বিদায় দিলেন। কি আর করিয়া হরিধনের নিজের ছেলেরা মা তাকে বহন করবেন। সন্তানের হাতের আগুন সে আগুনতো আগুন নয় কাঙালির সে প্রহরী আকাশ জোড়া ধোয়া ধুলো এইসবের বাওয়াজে স্বর্গের রথ কাঙালিচরণ ইয়া বাবা আহ তোর হাতে যদি আগুন পাই বাবা বামুন মাও স্বর্গে যেতে পারবে। এই কথা বলছে আর কি করবে। মা সেকথা শুনে যেন শুনতে পায়নি এমন একটা ভাব করলো। তখন নিশ্বাস ফেলে বলতে লাগলো ছোট জাত বলে তখন কেউ কান্না করবে না। দুঃখ বলে কেউ ঠেকিয়ে উঠতে পারবে না। ছেলের হাতের আগুন টপকে সেই আসতেই হবে। ছেলের রাগ ভাঙিয়ে কণ্ঠে বলছে

আমি পায়ের আলতা, মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে দেবে বলতো? আহ তুই দিবি? না কাঙালি। তুই দিবি না থাক। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে একেবারে বুকে চেপে ধরলো। অভাগীর এইভাবে নাটকের জীবন। জীবন যেন শেষ হতে চায় না। যত জীবন কাটছে ততই যেন দুর্বিষহর দিকে এগিয়ে আসছে। মনে হয়েছিল তার ছেলে কাঙালি বড় হলে তার হয়তো দুঃখ ঘুচবে কিন্তু সেই দুঃখ সে আর অভাগীর ঘুচে না। যতই দিন যাচ্ছে ততই দুঃখের মধ্যে জড়িয়ে পড়ছে আরো। উম এই ত্রিশটা বছর পার হয়ে গেলো তবু শেষ হলো না তার সামান্য এই দুঃখের জীবন। মনে হচ্ছে তার দুঃখের জীবন দীর্ঘকায় হয়ে যাচ্ছে আরো। গ্রামে কোনো কবিরাজ ছিল না। তার অন্য গ্রামে বাস।

ফল মধু, আদাসত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বললো কেন তুই আমাকে ঘটি বাঁধা দিতে গেলি বল দেখি বাবা। হাত হতে বড়ি কটা নিয়ে উঠানে ফ্যাকাইয়া ফেলে দিলো।

যে মুষ্ঠি জর্জরিত হরিণের সিং ঘষা জল মধু মাড়াইয়া চাটাইয়ে দেওয়া বিভিন্ন রকমের এসব অভ্যর্থ ঔষুধ কাঙালির উপর দিয়ে যাচ্ছে যে ঐসব গুলো খাওয়া। খাওয়ালে ভালো হয়ে যাবে তোর মা। ছেলে মানুষ কি করবে কাঙালি। যা শুনছে তাই করে যাচ্ছে মার উপরে। মা ছাড়া তারতো এই পৃথিবীতে আর কেউ নেই। আহ মার দুধ যা যা করার করে যাচ্ছে। এইভাবে যে মানুষ যা বলছে সেইগুলো সব এক এক করে করে যাচ্ছে। উম তার মা ওদিকে বলছে যে, হ্যারে কাঙালি আমি এমনেই সেরে যাব? তার চেয়ে তুই দুটো ভাত ফুটিয়ে দে তাই খাই। কি করবো? কাঙালি এই প্রথম অপটুহস্তে ভাত রাধিতে প্রবৃত্ত হলো। কি করবে, না পারিল ফ্যান ঝাড়িতে, না পারলো ভালো ভাত বাড়িতে। অ্যা উনুন তো আর জ্বলে না। ভিতরে জল পরে ধোয়া হচ্ছে। ভাত ঢালতে চারিদিকে ছড়াইয়া পড়ছে। মায়ের চোখ ছলছল করে আসল। নিজে একবার উঠে আবার চেষ্টা করল। কিন্তু মাথা আর সোজা করতে পারল না। শয্যায় লুটিয়ে পড়ল। খাওয়া শেষ হয়ে গেলো। ছেলের কাজে কি করবে? আর ছেলে রীতিমতো এদিকে গেলো। চোখে কেবল জল পড়তে লাগলো। গ্রামের ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানতো। পরদিন সকালে খেয়েদেয়ে এসে দেখে গভীর মুখ করলো। দীর্ঘ নিশ্বাস ফেললো। শেষে মাথা নেড়ে উঠে গেলো। কাঙালির মা এর অর্থ বুঝলো। যে আনতে পারছিস বাবা। কাকে মা? ওই যে ওর গায়ে উঠে গেছে। কাঙালি বুঝলো কাকে।

হ্যাঁ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

তো আমি এই বসে আছি খাওয়া দাওয়া করলাম।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

তো এমনি সব ভালো বাড়ির সব ভালো? হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়িতে? হম হম হম বাড়ির সবাই ভালো এখন আপাতত সব ঠিক আছে কোনো অসুবিধা নেই

উম আরে আর বলো না কিছুক্ষন আগে একটা আমাদের সামনে একটা মানে বাড়ির সামনে একটা accident হয়েছিল।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

তো মানে ঠিক আছে মানে বাঁচবে না বাঁচবে না এরকম অবস্থা?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

কারণ Hospital এ গেলে blood তো পাওয়া মুশকিল আর donor না থাকলে খুব সমস্যা জানো তো।

হ্যাঁ ওরা bike এ ছিল আশা করছি খুব একটা দূরের লোক হবে না আশা করছি। বাড়ির লোককে খবর দিলে আহ তোমার blood donate মানে donor এর কোনো অভাব হবে না তা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

সেই তো এখন আহ বাড়ির লোক আহ থাকলে তো অসুবিধা নেই মানে বাড়ির লোক donor যদি থাকে তাহলে তো অসুবিধা নেই। আর বাড়ির লোক যদি না থাকে তাহলে কিন্তু ভালো অসুবিধা কারণ এখন যা অবস্থা blood পাওয়া মুশকিল আমাদের এই অঞ্চলে বলো বা আমাদের এই সমস্ত জায়গায় বলো রাজ্যে বলো বা যেখানেই যাও না কেন বিভিন্ন রাজ্যতেই যাও না কেন blood নিয়ে কিন্তু খুব একটা সমস্যা চলছে। দেখছো না টিভিতে বা খবরে news paper এ মাঝেমাঝেই বেরোচ্ছে যে উম blood camp হচ্ছে। অনেক আহ সরকার বলছে চাইছে যে blood আহ দিন আর কি আহ blood এর সংকট আর কি হচ্ছে

হ্যাঁ সরকার তো বার বার করে বলছে যে আহ আহ সুস্থ্য বেক্তি যারা তারা তাদেরকে আহ অন্তত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

হ্যাঁ আসলে ব্যাপারটা এখনকার ব্যস্ত সময়ের না মানুষের জন্য যে ভাববে সেই ভাববার time ই নেই নিজের মানে মানুষের কাছে। আহ তারা নিজেরদের কাজ করতে আহ মানে নিজেদের উম মানে নিজের পরিবার সামলাতেই ব্যস্ত এইসব দিয়ে মানুষের যে কল্যাণ করার জন্য যে এই মানে মনোভাবটা সেটা এখন মানুষের মনে নাই। হম হম হম হম কারণ এখনকার দিনে বুঝতেই পারছো মূল্য বৃদ্ধি যে পরিমানে বেড়েছে কারণ এখন একটা সংসার চালাতে গেলে ভালো টাকার একটা প্রয়োজন আছে। আর শহরের মতো জায়গায় যদি লোক থাকে যারা তাদের তো একটা চাকরিতে কোনো কাজ হয় না। কারণ একজন চাকরি করলে মানে সেই টাকা কিন্তু ওই যে room ভাড়া বলো বা সাংসারিক আহ খাওয়া দাওয়া খরচা বলো আর ছেলে পেলে নিয়ে মানুষ করানো। Tuition পড়া আর ওই school এর খরচা তাতে কিন্তু চলে যায়। কিন্তু সেই ক্ষেত্রে আহ দুজনেই চাকরি করা কিন্তু খুব দরকার। যেমন স্বামী স্ত্রী চাকরি যদি না করে তাহলে কিন্তু আহ সে সমস্ত যারা আহ শহরে থাকছে তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। কারণ যে পরিমানে মূল্য বৃদ্ধি বেড়েছে আজকাল সব জিনিসেরই দাম বেশি। চাল ডাল গম থেকে খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস petrol diesel এর দাম বারে তো এত পরিমানে যদি জিনিসের দাম বারে তাহলে লোক তো রোজগারের পেছনেই ভাগবে তাই না। এবার রোজগার যদি করতে চায় তাহলে তো